এই দোকানের মধ্যে তারিয়া দেওয়া আসে।

অনেকগুলো বেলুনও দ্যাখতে পাওয়া যাচ্ছে।

সেই গরের মইধ্যে ফ্যান লাগানো রয়েসে।

সেই ঘরের মইধ্যে কাঠ দিয়ে তৈরি করা একটি বসার জন্য বস্তু বানানো রয়েছে।

পাশে অনেকগুলো কাঠের বস্তু দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্চে যে মাটি রয়েসে।

এই মাটির উপরে অনেকগুলু কি যেন লোহার মতো জিনিস দেখতে পাওয়া যাচ্চে ।

একটি গুল টেবিল রয়েসে সেই টেবিলের উপরে একটি কেকের মতো কি যেন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইদ্যে দেকতে পাওয়া যাচ্চে যে একটি গর রয়েসে।

টেবিলের উপরে জলের বোতলও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি সোলার রয়েসে একজন মানুষ সোলারের মধ্যে কী যেন করিতেসে।

একজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই পাহাড়ের মইদ্যে সোটো বড় অনেকগুলু গাসপালা দেখতে পাওয়া যাইচ্চে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বাক্স রয়েছে।

এই বাক্সের মধ্যে গ্লাস লাগানো রয়েসে।

তারিয়ার মইধ্যে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে দুকান রয়েসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গরর রয়েসে।

সেই দুকানের মইধ্যে দুইজন মানুষ দেখতে পাওয়া যাচ্চে ।

দোকানটির মইদ্যে গেলাসও লাগানো আসে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি বিল্ডিং ঘর রয়েছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি ঘর রয়েছে।

একজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এই তারিয়ার মধ্যে অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

ও বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্ছে।

ছোট একটি নৌকাও দেখতে পাওয়া যাচ্ছে।

পাথরের ওপর দিক তেকে নীচের দিকে জল নীচে পরিতেসে।

আরো কয়েকটি ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

এ দুকানটি মনে হচ্চে মোবালের দুকান।

সেই তারিয়ার মধ্যে অনেকগুলো মোবাইলের বাসকো দেখতে পাওয়া যাচ্ছে।

দুজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

সেই ঘরের মধ্যে বাল্ফ জ্বলানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

যে দোকানের ভিতরে অনেকগুলো বাল্ফ জ্বালানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

এই দোকানের মধ্যে গেলাসও লাগানো আছে।